মাঠের মধ্যে অথবা একটি পার্ক -এর মধ্যে একটি উৎসব চলছে।

এই ছবিটিতে দেখতে পারছেন একটি পাহাড়ি অঞ্চলের ছবি।

এই ছবিটিতে দেখতে পাচ্ছেন একটি পার্ক -এর মধ্যে একটি স্লিপ ।

সময় কাটাতে যেতে পারেন। চিড়িয়াখানানি যথেষ্ট সুন্দর।

মসজিদ -টি যথেষ্ট বড়ো এবং সুন্দর।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি একটি স্টেশন -এর ছবি।

একটি টাওয়ার দেখা যাচ্ছে এবং--